এখানে একটি আলমারি রাখা রয়েছে আলমারি টি পুরো ব্রাউন কালার এর।

মাঝের গেট -টি সবচেয়ে বড় গেট এবং তার দুই পাশে দুটো ছোট গেট রয়েছে এই গেট -টি অত্যন্ত সুন্দর দেখতে ।

প্যান্ডেল এর সামনে অনেক লোকের ভিড় রয়ে--

এবং তার সামনে একটি গাছ দেখা যাচ্ছে এই তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসা করে অনেক সুন্দর লাগে যেগুলোকে দেখতে ।

কচু গাছ রয়েছে এই কচু গাছ গুলির পাশে আর এক--

এখানে একটি রাস্তা দেখানো হয়েছে রাস্তাটির পাশে একটি ফুটপাত রয়েছে এই ফুটপাত এ--

এখানে স্কুল এর বাচ্চাদের দেখানো হয়েছে। এখানে তাদের কাজে দেওয়া হয়েছে একটি কলকা আঁকার। তারা সবাই মিলে একটি ফুল আঁকার চেষ্টা করছে।

এখানে একটা বড় পিলার দেখা যাচ্ছে। এই পিলার -এর উপর একটা ছোট্ট চূড়া দেখা যাচ্ছে।

তারা তাদের দুটো পা দুই দিকে ছড়িয়ে হাত দুটো কে তাদের সামনে রেখে সোজা ন মাটি তে শুয়ে পড়েছে।

বেশ ফুল দিয়ে সাজানো রয়েছে। সারি সারি ফুল এখানে দেওয়া হয়েছে সামনে। একটি গাড়ি দেখা যাচ --

সবাই এখানে ওয়াটার পার্ক -এ মজা করার জন্য এসেছে অনেক লোক জন কে দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়াটার পার্ক -টির সৌন্দর্যতা মুগ্ধ ভাবে--

যার ফলে দেখা যাচ্ছে পুরো মাটি কালার এর জল গুলো।

একজন লোক রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে সোজা সামনের দিকে এগিয়ে আসছে এবং তার রিক্সায় কয়েক জন প্যাসেঞ্জার দেখা যাচ্ছে আর দুজন লোক --

এখানে একটা রাস্তা কে দেখানো হয়েছে এই রাস্তাটির সামনে দিয়ে অনেক গুলো গাড়ি এগিয়ে যাচ্ছে।

উ দাঁত থাকে এবং এদিকে একটা লাইট জ্বলছে সাদা রঙের।

এখানে একটা বাজার দেখা যাচ্ছে এটি একটি শপিং মল শপিং মল টির নাম হল--

এখানে অনেক গুলো টব কে দেখানো হয়েছে। এই টব গুলো সব মাটির টব নয়।

এবং তার পাশে একটি কফি মগ দেখা যাচ্ছে এই মগ টা হলো স্টিল এর এছাড়াও এই জলের বোতলটি যতসম্ভব বিসলেরই কোম্পানির ।

এখান থেকে দুই পাশ থেকে ফোয়ারার মতো করে জল ছিটকে ছিটকে বেরোচ্ছে তার পিছনে একটি ভাঙাচোরা খড় দিয়ে তৈরি বাড়ি দেখা যাচ্ছে।

সবুজ কালার -এর ছোট্ট ছোট্ট ঝাড় দেওয়া গাছগুলো দিয়ে সাজানো রয়েছে এবং পাস থেকে অনেকগুলো বড় বড় গাছ দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটা মূর্তিকে দেখানো হয়েছে মূর্তিটি হলো একটি পরী এবং মূর্তিটি পুরোটা সাদা কালারের তৈরি।

এই ব্যানার টির মাঝখানে একটি লোগো দেওয়া হয়েছে। এই ব্যানার টির এই লোগো এর মধ্যে একদম মিড্ পয়েন্ট এ রয়েছে নীল কালার ।

লেখা রয়েছে এই ব্যানার টির মধ্যে এবং এই দোকানের সামনে একটা ভ্যান দেখা যাচ্ছে এই ভ্যান এ অনেক মালপত্র রয়েছে।

রাস্তাটি বেশ সুন্দর করে পাথর দিয়ে বেশ সুন্দর করে আবরণ করে মোড়ানো রয়েছে এবং এই রাস্তাটির পাশ থেকে--

এখানে সব রেসিং কম্পিটিশন জন্য আসে এছাড়াও এখানে বহুৎ লোক দেখা যাচ্ছে যারা এই কম্পিটিশন -টি দেখার জন্য উৎসাহী এবং--